এই ছবিতে দেখা যাচ্ছে একটি বড় ময়দান যেখানে ধান ক্ষেতের জমি চাষ হচ্ছে আর তার পাশাপাশি এখানে বিভিন্ন রকমের গাস দেখা যাচ্ছে যেমন এখানে দুটি তাল গাস রয়েছে।

ফুলগাছ বিভিন্ন রকমের চারাগাছের চাষ করা হয় তার পাশাপাশি এখানে বিভিন্ন রকমের--

রুম যার ভিতর একটি ছোট ঘর যার ভিতরে এক দুটি দরজা দেখা যাচ্ছে এবং একটি জানলা তার পাশাপাশি এখানে একটি টেবিল রয়েছে যার উপর একটি টি_ভি দেখা যাচ্ছে।

এই ছবিতে দেখা যাচ্ছে একটি রেস্টুরেন্টের দৃশ্য যেখানে একটি উঁ রেস্টুরেন্ট রয়েছে যার সামনে অ অনেকটা উঁ উঁ গার্ডেনের মতো বানানো যেখানে একটি টয় ট্রেন ঘুরছে।

এই ছবিতে দেখা যাচ্ছে একটি উম দোকান যার ভিতরে অনেক ধরনের স্টেশনারি প্রোডাক্টস দেখা যাচ্ছে যেমন এখানে উম উ উ কানের চোখের--

এবং বিল্ডিংটার বাইরে চারদিকে আছে।

এখানে অনেকগুলি বেলুন দিয়ে সাজানো দেখা যাচ্ছে যার মধ্যে কিছুটি বেলুন হলুদ কালারের এবং কিছু বেলুন কমলা বা লাল কালারের মধ্যে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি গেইট যার ভিতরে একটি পার্ক বা একটি উম খুবই সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে যেখানে একটি বড়ো স্ট্যাচু বা অনেকটি উম মানুষের চিত্র দিয়ে বানানো একটি বড়ো মূর্তি রয়েছে।

একটি ছোট গাড়ি যা দেখতে একটি অটোর মত এবং এটির পিঠে কিছু জিনিস নিয়ে বা একটি মেশিন নিয়ে অটো গাড়িটা চলছে এবং যার যার আশেপাশে--